মাছ কাটছেন এবং কেটে বিক্রি করছেন এবং খরিদ্দাররা কেনার জন্য উৎসুক হয়ে দাঁড়িয়ে রয়েছে। পাশে একটি জলের ড্রাম ও রয়েছে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি দোতলা বাড়ি বাড়িটি খুবই সুন্দর রং করা আছে এবং লেখা রয়েছে ডিপার --

এখানে আমরা একটি অসাধারণ দৃশ্য উপভোগ করছি। এই দৃশ্য খুবই একটি সুন্দর দৃশ্য। আকাশ এবং জল--

এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাঁশ দাঁড়িয়ে রয়েছে লাক্সারি অর্থাৎ এই বাস গুলি বিভিন্ন ধরনের টুরিস্ট এর বাস তারা বিভিন্ন টুরিস্ট -টে গিয়ে থাকেন।

মাছ মাপার জন্য একটি কম্পিউটার কাটাও রয়েছে বিভিন্ন ধরনের মাছ এখানে লাইন দিয়ে সাজানো আছে--

এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি স্টেট ব্যাংক এর এ.টি.এম এই এ.টি.এম একজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে মনে হয় এবং অনেকজন মহিলাও এখানে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে তাদের টাকা তোলার জন্য।